বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিচিত্রা অনুষ্ঠানে বহু নামী শিল্পীরা সে তাদের সঙ্গীত পরিবেশন করতে আসেন এবং শ্রোতা বন্ধুরাও সেই অনুষ্ঠান দেখতে আসেন ।

ইলেকট্রিক নাগরদোলনা মেলাতে দেখা যায়। এ বহু মানুষের সমাগমের মধ্যে এই নাগরদোলনাটি থাকে। সবাই এতে চাপতে খুব ভালোবাসে-এ ।

রবীন্দ্রনাথের সময় থেকেই হাতে কলমে শিক্ষার একটা প্রচলন চলে এসেছে। এই শিক্ষায় মানুষ নিজের হাতে নানা রকমের জিনিস তৈরি করে। তৈরি করে হাটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে ।

আধুনিক কারখানায় বড়ো গুদাম বা গুদামের মত বিস্তৃত জায়গার সুবিধা রয়েছে যাতে পণ্যের বিভিন্ন অংশ সংযোজনের জন্য ব্যবহৃত ভারি যন্ত্রপাতি রাখা --

তাই জার্তি রাস্তা ঘটে সেসময়ে চলা ফেলা করলে সাবধানে চলা ফেরা করা উচিত |এবং ষানবহন ও খুব সাবধানে চালানো প্রয়োজন ।

তাইদ আমরা গাড়ি কিনবো মনে করলে আমরা সহজেই শোরুম -এর সঙ্গে যোগাযোগে করতে পারি এবং বা গাড়ি কিন কিনা কিনতে বা বিক্রি করতে বা এক্সচেঞ্জ করতে --